একটি স্কুল -এর ভেতর দেখা যাচ্ছে ভেতরের দেওয়ালটি সাদা রঙের | এবং মেঝেটি কালো রঙের পাথর বসানো রয়েছে।

এখানে একটি ঘর দেখা যাচ্ছে ঘরের মেঝেতেই লাল রংয়ের জানালাটি কাঁচ দিয়ে ঘেরা আছে।